পাচ্ছেন এটি একটি মাছ ভাজার মাছ ভাজারের ভেতরে বিভিন্ন রকমের মাছ বিক্রি হচ্ছে যেমন রুই মাছ কাতলা মাছ এদিকে কালো কমপ্লিট মাছ বিভিন্ন রকমের মাছ বিক্রি হচ্ছে ওদিকে বড় কাঠা মাছও বিক্রি হচ্ছে।